আ চারদিকে উম অনেক গাছ আছে এবং সন্ধ্যা আকাশ-আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছ--

একটা পাকার বাড়ি দেখতে পাচ্ছি এবং সামনে লেখা আছে হিরো প্রিন্ট বেড়া ট্রেডা --

একটি বড়ো জিরাফ আছে। তারপরে কিছু-উ আ পাখি। এটির উপরে অনেক জিনিস আছে।

বাউন্ডারি ঘিরা বেশ কিছু ভদ্রলোক ভদ্র ম-মহিলা বাচ্চা কোলে নিয়ে ওরা পার্ক -এর ভেতরে আসছে একটা পেঙ্গুইন পাখি বসে আছে মূর্তি--